এটি একটি লাইবেরী যার মধ্যে পাশাপাশি কিছু ছাত্র ছাত্রীরা পড়াশুনা করছে ।

এই চিত্রটিতে আমি দেখতে পাচ্ছি যে এখানে অনেক গরু বাছুর রয়েছে এবং অনেক সমাগম রয়েছে মানুষের যা দেখে মনে হচ্ছে --

এই চিত্রটিতে দেখতে পাচ্ছি আমি এটি একটি খেলার মাঠ এবং এখানে অনেক সবাই বসে আছে ।

ঠিক যেন একটি সুন্দর জায়গা মনে হচ্ছে আর--

এখান এই চিত্রটি দেখা যাচ্ছে যে এখানে অনেক লোকজন আছে এবং তাদের সমাগম এবং কিছু বক্তব্য রাখ--